এখানে একটা গাড়ি ও আছে টাক্সি --

এই ছবিতে একটা নদী দেখা যাচ্ছে।

এই ছবিটা একটা মার্কেটে নেওয়া হয়েছে এই ছবিতে রাত হয়ে গেছে সামনে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে।

সামনে একটা গাছও আছে আর পুরো জায়গায় জল ভরে আছে।

আর এখানটায় খাবার ও আছে সাইড -এ।

এই ছবি একটা ইলেকট্রিক অটো -এর হচ্ছে--

এটা নীল রঙের হচ্ছে-এ সামনে কাচের সামনে একটা স্টিকার চিপানো আছে সেটাতে ওটার--

নাম্বার প্লেট হচ্ছে- এ তাতে লেখা আছে যে- কে- এক শুন্য শুন্য শুন্য

সামনে একটা লোক আছে আর একটা গার্ড আছে যারা কথা বলছে।

এটা একটা রিপেয়ার শপ -এর ছবি এই ছবিতে--

আশেপাশে গাড়িও দেখা যাচ্ছে আর অনেকগুলো গাছও আছে বিল্ডিং টা ভাঙ্গা ভাঙ্গা দেখা যা--